আকাশটি মেঘছিন্ন হয়ে আছে বলে মনে হচ্ছে।

নদীর তীর শান্ত ও জলশূন্য মনে বলে মনে হচ্ছে।

মাঠের মাসখানে খেলার কাঠামো রয়েছে।

মিষ্টিগুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে।

হারমোনিয়ামটি একটি কালো রঙ্গের ব্যাগের মদ্যে রাখা রয়ছে।

এখানে আমি একটি এয়ারপোর্ট দেখতে পাচ্ছি।

একটি লাইট সাদা রঙ্গের তীব্র গতিতে জ্বলতেসে।

এখানে আমি একটি লোহার গেট দেখতে পাচ্ছি।

ছবিতে একটি জালনার ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানের সামনে ইউরেকা স্টিল লেখা আছে।

এখানে আমি একটি ওষুধের দোকান দেখতে পাচ্ছি।

শোরুমটির সামনে একটি মানুষ ধুতি ও জামা পড়ে দাঁড়িয়ে আছে।

আর্ট এবং বাশ ব্যবহার করে ছাদের জন্য সাপোর্ট তৈরি করা হয়েছে।

বৃষ্টি ঝমঝম করে পড়তেসে।

একটি বাইক কে এখানে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ভবনটি হলুদ ও সাদা রঙের।

এখানে একটি নির্মীয়মান বাড়ির ছবি দেখা যাচ্ছে।

বাড়ির সামনে একটি বড় নীল রঙের গেট লাগানো রয়েছে।

তাদের হাতে সাদা কিছু সার্টিফিকেট বা কাগজ রয়েছে।

পিছনে বসার জন্য একটি চেয়ার এখানে লক্ষ করা যাচ্ছে।